পরিবার একাই ঘুরতে ঘুরতে তো মজা নিয়ে আসে আসল মজা ঘুরতে আসল মজা তো ঘুরতে এখন--

তো লাইব দেখছি হচ্ছে কোন দিকে তোমরা আসমানে পৌঁছে গেছো লাইব--